দোকানের ভেতরে তাকগুলিকে নানা ধরনের কার্পেট রোল করা মাদুর প্লাস্টিকের বাক্স ও অন্যান্য সামগ্রী সুন্দরভাবে সাজানো রয়েছে।

এটি একটি জানালা এবং দরজা সহ সাধারণ পরিবেশ সাজানো।

এই ছবিতে দেখা যাচ্ছে একটি নির্মাণ স্থল বা খনি অঞ্চলের দৃশ্য।

পটভূমিতে পাহাড় এবং নির্মাণ সামগ্রী গাড়ি এবং কয়েকজন লোক দেখা যাচ্ছে।

এই ছবিতে একটি দোকানের প্রবেশদ্বার দেখা যাচ্ছে।

ছবিতে পেট্রোল বা ডিজেল সরাবহের একটি মেশিন ইস্থাপন করা হয়েছে।

দোকানটি অনেক সুপরিষ্কার এবং আলোযুক্ত যা ক্রেতাদের জন্য আকর্ষণীয়।

দোকানের কাঁচের আলমারিতে বিভিন্ন ধরনের চকলেট সাজানো আছে যেমন ক্যাডবেরি এবং অন্যান্য ব্র্যান্ডের চকলেট ।

ভবনের সামনে একটি গাড়ি পাক করা রয়েছে।

মিনারটি নকশা এবং দিস্টি নন্দন এবং চারপাশে কিছু গাছপালা আছে

চারদিকে সবুজ ঘাস ও ছোট গাছপালা রয়েছে যা ছায়ায় আচ্ছন্ন।

এখানে সাহানাস হোসেন ব্র্যান্ড -এর বেশ কয়েকটি প্রোডাক্ট প্রদর্শিত হয়েছে।

এই ছবিতে একটি দোকানের শোকেস দেখা যাচ্ছে।

মাঠের পাশে একটি স্টেজের মতো নীল বা সাদা কাপড়ের সেট আপ দেয়া রয়েছে।

ভবনের বাইরে সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার ব্যবস্থা আছে।

এই ছবিতে একটি ইলেকট্রনিক পণ্যের দোকান দেখা যাচ্ছে দোকানের ভেতরে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের নাম যেমন লেনোভো এবং ক্যানন দেওয়ালে লেখা আছে।